এবং কালো আঙ্গুর ফল ও রয়েছে এবং সেই ফলেটি একটি করে কাগজ দিয়ে দাম লেখা রয়েছে। ।

খুব সুন্ধর সুন্দর বাচ্চাদের কার্টুন আঁকা রয়েছে এবং চারিদিকটি গাছপালা এবং ছোট ছোট গাছপালাও রয়ে--